ব্যাগ আছে ব্যাগে ইযে আছে

ফ ফেরি আছে এই দিকে সাইড -এ গাছ আছে রিকশা আছে মোটরসাইকেল আছে মানুষ আছে বাইক আছে।